উম ছাদের ওপরে নানারকম লাইটিং করা আছে।

অ্যা আর একজন ভদলোক অ্যা সোফা তে বসে আছে নীল রঙের গেঞ্জি পরে।

কেউ প্লেন -এ সিঁড়ি দিয়ে উঠছে।

নৌকোর চারপাশে নানা রকমের গাছ আছে।